যেখানে দুটো ছেলে জিম করছে।

ছেলেদের পোশাক মেয়েদের পোশাক সবরকম পোশাক এখানে পাওয়া যায়।

দেখে মনে হচ্ছে এখানে ছাগল প্রতিপালন করা হয়।

এটা একটা সমুদ্র বা নদীর সামনের ছবি।

সাথে একজন আছে যিনি টোটো ইকে ধরে দাঁড়িয়ে আছে।

একজন বেক্তি সে তার হেয়ার কাট করছে এবং আর একজন তার হেয়ার কাটিং করে দিচ্ছে ।

খুব সুন্দর ভাবে এরা ডান্স টাকে আমাদের সামনে তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি।

সামনের যে আছে তার হাতে ত্রিশুল আছে।